তার জন্য mechanic নিয়ে যাওয়াটা অনেক better, হ্যাঁ আর ভাবছিলাম মানে কোন company র কেনা যায় কারণ এখানে তো অনেক রকম company এখন পাওয়া যায় তো কোন company নিলে তোমার মনে হয় যে, যে না পরে যদি আমি sell করতে যাই সেখানে একটা ভালো আমি মানে টাকা return পাবো ভালো হয় দেখো তুমি second hand যদি নাও কিছু কিছু গাড়ি আমি বলে দিচ্ছি যে গুলোর resell value খুব বেশি এবং সেগুলোর চাহিদা ও market এ প্রচন্ড বেশি, মানে মানুষ যখন second hand নিতে যায় দশটা যদি hifi গাড়ি কেনে ঠিক আছে তাহলে নো

একশ টার মধ্যে দশ খানা হাইফাই গাড়ি কিনবে আর নব্বই খানাই এই গাড়ি কেনে, কারণ হচ্ছে কি কি গাড়ি, যেটা হচ্ছে তোমার Hfdeluxe তার হচ্ছে অ্যাঁ, ওদিকে বলতে পারো discover discover এর এ, এ তোমার একশো CC টা একশো পঁচিস CC টা দুটি খুব চলছে market এ, glamour খুব চলছে market এ হম আর আর রাজা গাড়ি যদি বলো হেভি তেল দেবে রাজা গাড়ি, তাহলে হচ্ছে তোমার অ্যাঁ ওই কি যেন বলে platina, Bajaj platina. Bajaj platina এখনো পর্যন্ত ভাই রাজা গাড়ি হ্যাঁ মানে তেল service এর দিক দিয়ে ও তুমি ওই গাড়িটা যদি কেনো সত্তর এর উপর তোমার তেল সের্ভিভে দেবে আর তোমার তা ছাড়া মানে সব দিক দিয়ে তেল service বলো গাড়ির অ্যাঁ engine quality বলো, engine অ্যাঁ performance বলো, সব দিক দিয়ে যদি ভালো গাড়ি চাও তাহলে হচ্ছে super splendor, super splendor এর ওপর এখনও কোনো গাড়ি বেরয়নি ভাই কারণ হচ্ছে তোমার সেটা তোমার mileage ও দেবে আর এটা টেকসই গাড়ির

খরচা অনেক কম এবং তুমি গাড়িটা চালিয়ে ও মজা পাবে আচ্ছা, ঠিক আছে তাহলে এর মধ্যেই দেখি মানে কি গাড়ি , পাওয়া যায় এখন second hand, তুমি তো second hand বলছ এখন নিতে তো second নিয়ে দেখি একবার কেমন লাগছে হম আমার মতে second hand তাই better হবে প্রথম আচ্ছা, ঠিক আছে তাহলে,

হ্যাঁ হ্যাঁ ভাই welcome,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখো টাটা ta ta.

hello হ্যাঁ বলো বল, হ্যাঁ, বলছি যে কেমন আছো? এই তো ভালো আছি আমি ওই চলে যাচ্ছে তুমি আর phone ই করলে না ? আরে

না তুই তো জানিস যে bank এর, হ্যাঁ শুনতে পাচ্ছিস না?

হ্যাঁ তুই তো জানিস আমি bank এ কাজ করি কিন্তু এখন কাজের খুব চাপ ওইজন্নেই, তোকে আর phone করতে পারি নি কিছু মনে করিস না হ্যাঁ, না না কিছু মনে করিনি, আহ যেটা বলছিলাম যে দাদা আমি তো একটা খুব সমস্যায় পরে গেছি, কি সমস্যা কি হয়েছে ? ব্যাপারটা হচ্ছে আমার যে card টা ছিল মানে সেদিন আমার college এ একটা টাকার প্রয়োজন ছিল, দিয়ে আমার যে card টা ছিল সেটা দিয়ে আমি তোমার টাকা তুলতে গেলাম কিছুতেই, টাকা উঠলো না ওঃ তা বলছি তোর card এ কি টাকা আছে? মানে bank এর যে পাসবই সেখানে কি টাকা আছে? সেটা তু তু sure জানিস তো ? হ্যাঁ টাকা আছে দিয়ে পরবর্তীকালে দেখছি যে, তোমার ওই এখন নাকি card এ কি একটা golden type এর chip এর মতো আছে , হ্যাঁ হ্যাঁ ওটাতো প্রত্যেকটা card এই থাকে জিনিস টা চারকোনা type এর, ওটার কথাই নিশ্চই বলছিস তুই ? হ্যাঁ, কিন্তু ওইটা আমার card এ নেই। কেন? এটাতো মানে হয়না, এটাতো প্রত্যকেটা card এই থাকে মানে ওহঃ তা তুই কখনো মানে, তোর এই যে card সেখান থেকে কি টাকা মানে লেনদেন কিছু করেছিস আগে কখনো ?

হ্যাঁ দেখ, সেটা কিন্তু হতেই পারে মানে তুই যেটা অনুমান করেছিস মানে ব্যাপারটা, কি বলতো মানে এখন ধর, ধর বিভিন্নরকম ভাবে মানে security র ব্যাপারটা চলে এসেছে না , হয়তো ঐজন্যই মানে ওটা যখন card টা তুই ব্যাবহার করছিস, তখন কিন্তু তোর ঠিকভাবে মানে, এ হচ্ছেনা মানে processing পদ্ধতিটা ঠিকভাবে হচ্ছেনা বলেই মনে হয় টাকাটা মানে লেনদেন হচ্ছে ,

বুঝলাম তো তাহলে এটাকি block করে মানে এটাতো block ই হয়ে গেছে তারমানে ? হ্যাঁ দেখ মানে টাকা যদি না ওঠে তার মানে একটা কিছু ভেবে নিতে হবে যে আগের balance টা কি তুই হয়তো bank bank এর সাথে কোনসময় যোগাযোগ করেছিলিস মানে এই এইটা যে তোর সমস্যার সম্মুখীন হয়েছিলিস তার মানে যে bank এ তোর, account টা ছিল সেই bank এর branch manager এর সাথে ? হ্যাঁ উম করেছিলাম বলতে ওই যে সোনালী chip টা আহ নেই ওইজন্য তোমার হচ্ছে না এটা block হয়ে যাচ্ছে , ওহ মানে এই তুই যখন যোগাযোগ করলি branch এর manager এর সাথে, তা ও তোকে ওটাই বললো তাই কি না ?

হম তা তুই তুই বললি যে আমি মানে টা block করবো বা নতুন একটা তৈরী করবো তাই কি লাগবে এসব সম্পর্কে ওনার সাথে কথা বলেছিলিস তুই ? আমাকে তো বললো পরে এসো পরে এসো, আজকে ব্যাস্ত year ending চলছে এখন কিছু বলতে পারবো না। হ্যাঁ, দেখ সেটা একটা ঠিক আর বুঝতে পারছিস বছরের মানে শেষ, আর শুরু মানে এসময় টা bank এর চাপ অনেকে টা বেশি থাকে বুঝলি কিনা মানে বিভিন্ন ধরনের ধর হিসাবপত্তর, থাকে বিভিন্ন কাজ মানে যেগুলো pending পরে থাকে, সেগুলো কিন্তু গুছিয়ে ফেলতে হয় ঐজন্য হয়তো, তোকে পরে যোগাযোগ করতে বলে আচ্ছা ,

আহ দেখ তোকে আমি একটা কথা বলি, তোর তো ওটা আহ zero balance এর account ছিল তো তো কোন bank এর ছিল সেটা বলতে পারিস ? হ্যাঁ state bank, ওহ তা তুই এক কাজ করবি বুঝলি, ইয়ে মানে তুই যে মানে তোর account বইটা, ওখানে খুলেছিলিস zero balance এর সেটা তো বন্ধ করে দিবি মানে বইটা পুরোটাই close করলি। পুরো বইটাই বন্ধ করে দেব ? হ্যাঁ পুরো বইটাই বন্ধ করে দিবি, দিয়ে তুই যেহেতু মানে আমি যেই bank এ কাজ করি ধর, axis bank এ কাজ করিতো তো ওখান থেকে একটা নতুন account খুলে নিবি, আচ্ছা axis bank এ খুলে নেবো বলছো ? হম, হ্যাঁ দেখ তোর মানে এখানে তোকে খুলতে বলছি এই কারণেই যে এইখানে ধর প্রচুর মানে সুযোগসুবিধা গুলো তু পাবি ঠিক আছে মানে বিভিন্নরকম আছে যেহেতু পড়াশোনা করছিস ঠিক আছে তোর তো অনেকসময়

বীমার ব্যাপারটা বা আর যেসব pension গুলো আছে ওগুলো কিন্তু খুব তো মানে সহজ পদ্ধতিতে apply করে কিন্তু ও ও মানে তুই ওঠাতে পারবি ঠিক আছে তো, তুমি বলো আমাকে account উম মানে করতে গেলে কি করতে হবে আর card করতে গেলে কি করতে হবে ?তাহলে একসাথেই পুরোটা করবো, হ্যাঁ দেখ উম একসাথে দুটো জিনিস করলে তো খুব ভালোই, আর আর এখন মানে একটা জিনিস কি বলতো মানে তোর ওই ওই মানে করার জন্য কোনো মানে বাড়তি documents লাগছে না মানে ধর আর এখন একটা নতুন নিয়ম হয়ে গেছে bank এর তরফ থেকে, যে তুই যদি নতুন তো মানে কোনো bank এর বই open করিস মানে তো যেই documents গুলো bank open এর জন্য লাগবে সেই একই documents থেকেই সেই তোর টা কিন্তু বাড়িতে চলে আসবে , ওহ আচ্ছা মানে ওই document গুলো দুটো দুটো করে Xerox করলেই হবে নাকি ? না দুটো Xerox করার দরকার নেই, একটা করে দিলেই হবে মানে তুই ধর account টা করে নিলি সাথে সাথে কিন্তু ওই documents দ্বারাই তোর কিন্তু হয়ে যাবে ওহ, আচ্ছা বুজলাম। তা শোন আমি কিন্তু তোকে বলি কি যে তুই একদিন কিন্তু আয় বুঝলি, আমি মানে যেই ওই bank এ থাকি না ওই bank এ আমার সাথে যোগাযোগ কর, আর তোকে কি কি documents আনতে হবে সেটা আমি তোকে বলে দিচ্ছি ঠিক আছে ,

হ্যাঁ তোর আধার card আছে ? হ্যাঁ আধার card আছে

না voter card হয়নি, মানে voter card এর জন্য apply করা হয়ে গেছে, list এও নাম মনে হয় উঠে গেছে কিন্তু ওই card টা পাইনি। ওহ মানে তোর voter card এর জন্য আবেদন মানে করলি কিনা এই বছরেই করেছিস না ?

ওহ তাহলে বাদ দে ওটা তোর pan card করেছিস তো ? হ্যাঁ pan card আছে আর কাকু কাকুর voter card বা pan card আছে ? বাবা মায়ের voter card, pan card সবই আছে.

তোর

আহ pan card আর voter card এর এক copy Xerox আচ্ছা আর দু copy তোর photo আচ্ছা আর একটা তোর যে pan card আছে বলছিস, তোর ওই pan card এর একটা hard copy Xerox করবি ,

আর যে Xerox গেলো তোকে বললাম, ওগুলো একটা আলাদাভাবে নিয়ে আসবি, আর hard copy গুলো একটা আলাদাভাবে নিয়ে আসবি ঠিক আছে কারণ এখন bank এর ব্যাপার জানিস তো মানে hard copy এখনকার সময় কিন্তু দেখতে চায় hard copy দেখতে চায়, হম দেখ এবার ধর তোর মিলিয়ে মিলিয়ে দেখতে হয় যখন দেখে ভুল থাকলো বা ঠিক থাকলো সেটার জন্য হয়তো, ঠিক আছে

হ্যাঁ, হ্যাঁ দিয়ে তুই documents গুলো নিয়ে তু যদি পারিস, তো কালই আমার সাথে দেখা করবি bank এ ঠিক আছে, বেশ তাই করবো, হ্যাঁ, আর ওর সাথে মানে bank থেকে একটা ধর formalities এর জন্য একটা form দেওয়া হবে সেই formটা তুই fill up করে দিবি আর একটা signature করে দিবি ঠিক আছে,

হ্যাঁ দিয়ে তুই

মানে তো চোদ্দ পনেরো দিনের মাথায় দেখবি ই তোর bank এর বই আর by post এর মাধ্যমে তোর বাড়ি চলে যাবে আচ্ছা টা বাড়ি চলে আসবে আর bank এর বইটা ? হ্যাঁ bank এর বইটা তোকে হয়তো মনে হয় bank থেকে এসেই collect করতে হবে, ঠিক আছে মানে ওটা তোর by post এ যাবে না তো, আবার দেখ ওর সাথে cheque book টাও চলে যেতে পারে কিন্তু বইটা যতদূর সম্ভব মনে হয় যাবেনা কেন বলতো? কারণ হচ্ছে, যে তোর bank এর বিভিন্নরকম ধর তোর manager এর ব্যাপার office manager বা তাদের ধর কোনো signature এর ব্যাপার থাকে তো stamp এর ব্যাপার থাকে তো ঐজন্য ঐটা মানে bank থেকেই, collect করে করতে হবে ওহ, আচ্ছা আর টা পেয়ে যাবো আমি by post ? হ্যাঁ by post তুই আর তুই কি বললাম, তোকে একটা জানি cheque book এই দুটো তুই by post এ পেয়ে যাবি কিন্তু আমাকে কেন cheque book দেবে? আমার cheque book এর কি দরকার হবে ? দেখ cheque book টা এখন দেখ দেখ আগে কিন্তু দিতো না যারা ধর, business করে বা credit card , debit card ,bank থেকে সব করা আছে cheque book তাদের জন্য শুধু ছিল কিন্তু এখন দেখ কিছু একটা মানে! কি ব্যাপার হয়েছে বল তো ? মানে ধর এখন তুই দেখবি কি মানে, fingerprint মানে বুঝতে পেরেছিস biometric update মানে biometric এর মাধ্যমে টাকা তোলা হচ্ছে ঠিক আছে, তারপরে তোর ধর এর মাধ্যমে তুই তুলতে পারছিস কিন্তু ধর যখন ধর, কোনসময় দেখা গেলো তোর টা হারিয়ে গেছে, না তোর মানে যে biometric update মানে আঙুলের ছাপ দিয়ে যেটা তারা বুঝে যায় তখন দেখ হচ্ছেনা তখন কিন্তু তোর ওই signature আর ওই এর মাধ্যমে তুই টাকাটা কিন্তু তুলতে পারবি এইটা কিন্তু খুব একটা ভালো দিক তুই ভেবে দেখ, হ্যাঁ, তাও বটে এদিকটা সুবিধা হবে কোনো গন্ডগোল হলে cheque book এর সাহায্যে তোলা যাবে। হ্যাঁ, এই দেখ তোকে একটা আমি কি সাধারণ একটা কথা বলে বোঝাই এই ধর কাকুর কোনো টাকার প্রয়োজন হলো, ধর তুই কাকুকে এইবার টাকাটা ধর কাকুকে মানে খুব অল্প সময়ের জন্য টাকার ধর প্রয়োজন হলো তোকে এবার ধর phone করলো, এবার তুই তো ধর ,বাইরে আছিস ঠিক আছে এই তোর হচ্ছে cheque book এ কিন্তু তোর সই আছে ঠিক আছে cheque book টাতে কিন্তু সই করে তুই হয়তো বাড়িতে রেখে গেছিস তাহলে কাকু কি করবে কি বলতো? তোর ওই cheque book টা ওখান থেকে নিয়ে না ও মানে ওটা পূরণ করে নেবে form টা দিয়ে ওটা যদি bank এ জমা দেয়না, তোর ওই signature থাকবে সেটা verify এর পর কিন্তু কাকুকে টাকাটা দিয়ে দেবে হম বুঝলাম এটা কিন্তু তুই যদি দেখিস এইদিক দিয়ে কিন্তু সেটা একটা ভালো দিক মানে তোকে কিন্তু তো অতোটা ঘোরাফেরি করতে হবে না, মানে এই গিয়ে bank এ line দিবি কি বা কিছু করলি আবার ওখান থেকে এসে মানে দৌড়াদৌড়ি করলি সেটা কিন্তু তোকে করতে হবে না, সেটা সেটা কিন্তু করতে হবে না হ্যাঁ সেটাতো ভালো আর এখন যা bank এ কিছু মনে করোনা, bank এর লোকগুলো কিন্তু এখন খুব ঘুরায় একেবারেই করে দেয়না কিছু, হ্যাঁ দেখ এবার কি বলতো মানে কি ব্যাপারটা হয় জানিস তো, মানে একটুখানি বলি শোন মানে একটা কাজের bank এ তো একরকম কাজ হয়না বিভিন্ন রকম কাজ হয় তা তুই দেখবি এই যে দশ বছর আগে ধর একটা,

কিন্তু অনেকটা সময় পর হয় মানে কি বলতো bank এ কিন্তু যতই পুরোনো নথিপত্র থাকুক না ধরেনে বিশ বছর পচিশ বছর পঞ্চাশ বছর পরও যদি যাসনা তো কোনো বই যদি খোলা থাকে সেখানে যদি একটো টাকা টাও কিন্তু ফেরত পাওয়া হবে হম হম এইজন্যই হয়তো তোর bank এ দেখবি মানে, যখন তুই যাবি কাজটা করতে তখন দেখবি খুব অল্প সময়ে মানে যে এর জন্য হবেনা অনেকটা সময় তোকে নিয়ে নেবে ওরা যে তুমি কাল আসো বা দুদিন পর আসো, আপনার এটা ভালো করে দেখতে হবে, কি কোথায় হয়ে আছে তারপরে কিন্তু আপনাকে আমরা বলতে পারবো যে কি করলে আপনার এই সমস্যার সমাধান, হম সেটা তো বলে যে আজকে, হবে না বা কালকে হবে না পরশু আসুন এই দিন আসুন এগুলো বলে,

হ্যাঁ কিন্তু দেখ এইদিক দিয়ে যদি দেখিস, তো তাহলে কিন্তু এইদিক দিয়ে একটা মানে কি বলতো ভালো একটা দিক বুঝলি তো কেন বলতো ?

আচ্ছা, হ্যাঁ যাতে মানে আহ মানে ওরা কি করে একটু time টা নিয়ে নেয় নাকি ? হ্যাঁ দেখ time টা নিয়ে কিন্তু কাজটা ঠিকই ওরা সঠিকমতো করে হম। দেখ তোকে একটা কথা বলি মানে এই তুই যে বললি মানে টা এ এ তুই কিভাবে pin generate করতে হয় এটা কিভাবে ব্যাবহার করতে হয় সে সম্পর্কে জানিস তো তুই ? না আমি ব্যাবহার করতেই পারিনা, আমিও তো আমার আমার এ আমি টাকাই তুলতাম না আমার কেউ তুলে দিতো আমি ব্যাবহার করতে জানিনা ওহ. তাহলে শোন এটা কিন্তু খুব খারাপ একটা দিক দেখ দেখ মানে টা হচ্ছে এমন একটা জিনিস তোর তোর যে pin আছে না এর সেই pin টা যদি কেউ জেনে নেয় না বা টা ধর কোনো কারণবশত তোর হারিয়ে গেলো বা দেখা গেলো যে, যে তোর একটা বন্ধুকে দিয়ে তুই টাকা তোলালি টা দিয়ে সে বন্ধু ধর তোর টা পরবর্তীকালে ভুলে গেলি আর তোর বন্ধু কিন্তু pin টা জেনে গেলো এবার সে যদি ধর, তোর ওই টা নিয়ে machine এ গিয়ে না pin টা দিয়ে তোর টা যদি ঢুকিয়ে দেয় তাহলে কিন্তু টাকা বেরিয়ে চলে আসবে এরপরে কিন্তু ক্ষতির দিক টা কিন্তু তোরই, হম সেত বটেই, কিন্তু আর কি করবো আমি তো তুলতে পারিনা। বেশ শোন মানে আর কি করে কি করতে হয় আমি তোকে ঠিক বলে দিচ্ছি ঠিক আছে. প্রথমে তুই card টা খুলবি ঠিক আছে হম।

হম তারপর? তারপর card টা machine এর মধ্যে ঢোকাবি ঢুকিয়ে দেখবি ওই একটা মানে phone এর বা আধার card এ দেখবি চারটে সংখ্যা শেষের থেকে কিন্তু use করতে বলবে মানে দিতে বলবে ওখানে হ্যাঁ, সেই চারটে সংখ্যা তুই যখন দিয়ে দিবি দেখবি phone number এ তড়পে দেখবি একটা OTP আসবে, OTP মানে বুঝিস তো ? হ্যাঁ, one time password হ্যাঁ তো ওই one time password টা দেখবি চার সংখ্যার বা ছয় সংখ্যা, যেটাই হোক দেখবি ওখানে বসিয়ে দিবি ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ওখানে বসানোর পর তুই কি করবি বলতো মানে দ্বিতীয়বার দেখবি আবার আরেকবার করতে বলবে ওই process টা মানেওরা দেখেনেবে যে এটা robot করছে না মানুষে করছে ঠিকাছে, দ্বিতীয়বার আবার আরেকটা ওটা করতে বলবে দেখবি same process তোর আরেকবার করলি ঠিক আছে,

তারপরে দেখবি, একটা captcha আসবে একটা captcha র code তোকে বসাতে হবে ওই captcha code তুই বসাবি।

captcha code বসানোর পর দেখবি আধার card এর চারটে সংখ্যা তোকে দিতে বলবে, শেষের চারটে সংখ্যা আধার card এর last এর দিকের তো? হ্যাঁ last এর last এর দিকের চারটে সংখ্যা তুই দিবি,

আচ্ছা আচ্ছা যদি যদি ধর আসে তাহলে ওই number এ যে OTPটা আসবে সেটা আবার দিয়ে দিবি, দিয়ে দেওয়ার পরে দেখবি একদম সোজা একদম page open হয়ে যাবে যে একটা pin দিতে চার সংখ্যার মানে তোর ইচ্ছেমতো তুই একটা pin দিতে পারবি উম কত number এর pin টা থাকে ? এই pin টা তো তোর চার সংখ্যার থাকে মনে হয়, আমরা যখন করেছিলাম তখন চার সংখ্যার ছিল তো এখন যদি ধর ছয় সংখ্যার হয়েছে তাহলে দুইটা একসঙ্গে বাড়িয়ে দিবি ঐটা কোনো অসুবিধা হবেনা, এবার ছয়টা তোর তোর মনের মতো সংখ্যা তুই বেছে নিলি ওখানে দিয়ে দিবি ঠিক আছে। আচ্ছা হ্যাঁ দেখবি, আবার দ্বিতীয়বার কিন্তু reopen হ্যাঁ দ্বিতীয়বার কিন্তু আবার ওখানে pin দিতে বলবে, মানে ওটা আহ মানে তোর ইয়ে করার জন্যে মানে যাতে তুই করছিস, করছেনা! সেটা কিন্তু verify করার জন্যে দ্বিতীয়বার আবার যে pin টা তুই প্রথমে দিলি সেই pin টা কিন্তু আবার তোকে দ্বিতীয়বার দিতে হবে হম। আচ্ছা তারপরে দেখবি ওখান থেকে আবার OTP দিয়ে দেবে, সেই OTP আর আসবে না সম্ভবত ওখান থেকে একটা message করে দেবে তোকে এই যে যে আপনার pin generate successfully হয়েছে এরপরে, তুই ওই card এ যে card টা মানে ঢুকিয়েছিলিস সেটা বের করে নিবি ঠিক আছে।

দিয়ে ওখানে বের করে নিয়ে দেখবি exit এর একটা option দেবে ওই exit এর option টা তুই কেটে দিবি মানে card টা তুই cancel করে দিবি নাহলে পরবর্তীকালে কেউ এসে যে তখন দেখবি ওই যো OTP থাকবে বা, ওই pin number টা যদি থেকে যায় screen এর মধ্যে, সে তাহলে কিন্তু ওখান থেকে টাকা তুলে নিতে পারবে এর তাই দেখি এ সবাই টাকা তোলে দিয়ে ভুল ভাল ভুল ভাল বো~ বোতাম গুলো কে টিপে দেয়, হ্যাঁ হ্যাঁ এই জন্যই করে বুঝলি সবাই তো আর আর সবরকম জানেনা এই ধর তুই যেমন জানতিস না, এর ব্যাবহার টা কি কেমন pin করতে হয় কিভাবে ব্যাবহার করতে হয় হম। হম তা বলছি কি শোন্ আমার একটা bank এ মনে হয় bank থেকে আমার phone আসছে তো এটা আহ আমি একটু মনে হয় meeting এ join করতে হবে তা তোর যদি এই ব্যাপারে কোনো মানে আর কিছু যদি জানার থাকে তাহলে তুই আমায় একসময় , miss call করিস হ্যাঁ আমি তোকে এই ব্যাপার নিয়ে পরে একদিন বুঝিয়ে আরো কিছু বলবা ঠিক আছে,

হ্যাঁ আর পারলে একদিন বেড়াতে যায় ঠিক আছে গল্পগুজব হবে। ঠিক আছে যাবো, ঠিক আছে। বেশ ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ

তা ওইগুলো কা কেটে গেছে নাকি

আমার সংসার অনেক বড় ছেলে মেয়ে শ্বশুর শ্বাশুড়ী দেওর জা সবার নিয়ে থাকতে হচ্ছে এর একটা ইয়ে হচ্ছে ওর একটা হচ্ছে

তারপরে আমার বর রাজমিস্ত্রি কাজ করে